এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেন -এর স্টেশন এখানে স্টেশন আছে অতএব এখানে অনেকে--

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা মহল। এখানে বিভিন্নরকম দোকান আছে মার্কেট আছে। অতএব এখানে সোনিয়া জুয়েলার্স আছে। আরও বিভিন্নরকম কাপড়ের দোকান আছে। সামনে নীচেও দোকান আছে। খুবই সুন্দর লাগছে এখানে। এরকম ধরণের খুব ভালো কোয়ালিটি -র --

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা পার্ক আছে। পার্ক -এর মধ্যে এখানে একটা বসার জায়গা করা আছে। খুবই সুন্দর লাগছে দেখতে। ডিজাইন করা চারদিকে গাছপালা সামনে মাঠ ও বসার জায়গাটা উঁচু বেদি করে চারদিকে ঘেরা আছে। এদিক দিয়ে সিঁড়ি করা আছে।

এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই একটা ক্যারাটে সেন্টার । এখানে এইসমস্ত ক্যারাটে সেখান হয়। অতএব অনেক মাস্টারমশাই ক্যারাটে শেখাচ্ছেন। হ্যাঁ বহুত ছেলেরা এখানে ক্যারাটে শিখছে এবং ছেলেমেয়েরা মেয়েরাও আছে। অতএব খুবই সুন্দর লাগছে। আমরাও এরকম ছোটবেলায় স্কুল -এ যেতে ক্যারাটে শিখেছি।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে রাস্তার ধারে একটা পুরোনো বাড়ি আছে। এখানে ব্যাঙ্ক আছে। স্টেট ব্যাঙ্ক । আর নীচে এ.টি.এম. -ও আছে। নীচে আরও অন্যান্য দোকানও আছে। বাড়িটা খুবই পুরানো। ইংরেজের আমলে তৈরী।

ওর বাড়ির লোক ফটো তুলছে। তো খুবই সুন্দর লাগছে দেখে । এইরকম ধরণের অনেক জায়গায়ই আমরা এরকম ফটো তুলি। খুবই ভালো লাগে ।

এরকম ধরণের অনেক জায়গা এরম গঙ্গা আছে। খুবই সুন্দর লাগছে। হাওড়া ব্রীজ খুবই পুরোনো আমাদের।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা রোড . এই রোড - এর মধ্যে বাস রোড . এরাও ভুল লাইন বাস যাচ্ছে এটা দিয়ে। অতএব এই পাশে ব্যারিকেড দেওয়া আছে গাছপালা আছে। পাশে পার্ক - এর মতো আছে। খুবই সুন্দর লাগছে গাছপালাগুলো। লাইন দিয়ে বাস - গুলো যাচ্ছে ।

আ দেখতে খুবই সুন্দর লাগছে। মাঝে মাঝে আমরা হেঁটে গেলেও এখান দিয়ে বাস ধরে নি। অতএব খুবই ভালো। এখান দিয়ে বাস সিট্ পাওয়া যায়। খুবই ভালো।